এটি সম্ভবত কোন অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে।

এইটি একটি থালার মধ্যে সাজানো চারটি চিকেন ললিপপ ।

ললিপপ গুলো ফয়েল পেপারে মোড়ানো এবং একটি সবুজ ঘাস শসের সাথে পরিবেশন করা হয়েছে।

ছবিতে ছেলেটিকে একটি হালকা নীল রঙের শার্ট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে।

মাঠে বাকি অংশ ঘাস দিয়ে ঢাকা যা খেলাটির জন্য প্রস্তুত করা হয়েছে।

পতাকাটির তিনটি রং গেরুয়া সাদা এবং সবুজ স্পষ্ট হবে দৃশ্যমান এবং মাঝখানে অশোক চক্র দেখা যাচ্ছে।

মাঠের মধ্যে খেলোয়াড়রা খেলছে এবং দর্শকরা খেলাটি উপভোগ করছে।

এটি সম্ভবত কোনও স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের দৃশ্য শীতকালের হালকা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

মেয়ে পিছনের চ দরজাটি আংশিকভাবে খোলা যা বাইরে ভা আলো ভিতরে আসতে দিচ্ছে।

ছবিটিতে একটি পুরনো বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে সম্ভবত এটি গ্রামীন এলাকায় অবস্থিত।

এখানে কিছু লোক ব্যায়াম করছে এবং দুজন ব্যক্তি ক্যামেরার দিকে তাকিয়ে আছে।

ছবিটিতে একটি মন্দিরের দৃশ্য দেখা যাচ্ছে যেখানে একজন পুরোহিত পূজা করছে।

পুরোহিতকে পদীপের আলোয় মন্ত্রপাঠ কত্তে দেখা যাচ্ছে যা পুজা অনুষ্ঠানের একটি অংশ।

মনে হচ্ছে কোনও স্থানীয় বা ছোট স্তরে টুর্নামেন্ট চলছে যে খেলাটি সম্ভবত কোনও গ্রামে বা ছোট শহরে হচ্ছে।

কম্পিউটার মনিটর এবং কন্ট্রোল প্যানেল সহ একটা কর্মক্ষেত্র দেখা যাচ্ছে।

ডেস্কগুলো আলাদাভাবে ভাগ করা যাতে প্রত্যেক মনোযোগ দিয়ে পড়তে পারে।

মাছগুলো সম্ভবত বিক্রির জন্যি প্রস্তুত করা হচ্ছে।

পোশাকগুলি বিভিন্ন রং ও ডিজাইনের যা ক্রেতাদের আকৃষ্ট করতে পারে।

এমবানারি আইয়ারানাপন মন্দিরটি দক্ষিণ ভারতে অবস্থিত।

এটি স্থানীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান।

মাঠটি সম্ভবত চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে।

এই ছবিতে আলপুরদুয়ারের একটি সবুজ এবং শান্ত দৃশ্য দেখানো হয়েছে।

লোকটি ঝাড়ু নিয়ে মেডিসিন দোকানটি পরিষ্কার করছে।